এবং ভারিটি দেখতে দেখতে মতো দারুণ লাগছে এবং তার ঠিক পেছনের দিকে সুন্দর আকাশ দেখতে পারছি এবং আকাশটা দেখে খুব দারুণ লাগছেএবং--

একটি খেলার মাঠ দেখতে পাচ্ছি এবং মাঠটি দেখতে আমাদের খুব দারুণ লাগছে এবং তার ঠিক থেকে পেছনের দিকে সুন্দর আমরা একটা আকাশ দেখতে পাচ্ছিএবং আকাশটি দেখতে আমাদের খুব ভালো লাগছে।

একটি সুইমিং পুল দেখতে পাচ্ছি সুইমিংপুল দেখতে খুব সুন্দর লাগছে এবং তার ঠিক পেছনের দিকে সামনের দিকে সুন্দর একটি বাড়ি দেখতে পারছি এবং বাড়িটি দেখতে আমাকে খুব দারুন লাগছে |

এবং আকাশটি দেখতে আমাদের খুব ভালো লাগছে এবং তার ঠিক নিচের দিকে আমরা সুন্দর একটি গ্রিলের গেট দেখতে পাচ্ছি এবং গ্রিলের গেটটি দেখতে খুব দারুণ লাগছে এবং তার ঠিক অপরের দিকে ও সামনের দিকে আমরা সুন্দর এক --